তোমাদের ওইদিক থেকেও final তা পেয়ে গেলে তাহলে হয়তো ticket টা আগে থেকে করে নিলাম বা আগে থেকে hotel book করে নিলাম বা এই সমস্ত বাড়ি গাড়িগুলো ভাড়াটারা বা এরকম কিছু সেটাও . আর কি হ্যাঁ সেগুলো তো আগে করে নিতে হবে তার কারণটা যদি এখান থেকে তিনজন ওখান থেকে তিন বা চার জন মোটামুটি ছয় জন বা সাতজনের যদি একখানা team তৈরি হয় তাহলে ঘোরাটা যেমন ভালো হবে কারণ

যার কারণে হচ্ছে একটা গাড়িতে আট জন করে বসিয়ে ওরা নিয়ে যায় এবার সে ক্ষেত্রে যদি দু জন বা তিন জন থাকি তাহলে খরচটা কিন্তু অনেকটাই বেশি পড়বে আর

gangtok এর দিকে যাব সেই Gangtok এর দিকে গেলেও আমাদের সুবিধা হবে গাড়ি ভাড়া থেকে থাকা সে সব গুলো সবই সুবিধা হবে আর hotel ওখানে আমি এর আগেরবার যখন গিয়েছিলাম তখন pincon নামের একখানা hotel এ ছিলাম তো সেটা কি book করব তো সেটা যদি book করি তাহলে সবাই যে dormetory room গুলো থাকে মানে সবাই একসাথে থাকতে পারে সেই room গুলোতে সবাই থাকবে কি থাকবে না সেটাও একটা কথা বলতে হবে আর কেউ যদি ওরকম না থাকতে চায় তাহলে যে personal যে room আছে সেই room গুলোতে কথাবার্তা বলতে হবে সে ক্ষেত্রে কত কি ভাড়া পড়বে না পড়বে সেটা আমি একবার কথাবার্তা বলেনি তারপর আমি তখন সে রকম ভাবে জানাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ দেখো এখন উম ম~ মানে কেউ হয়তো personal room এ থাকতে পারে কিন্তু আমার মনে হয় কেউ personal ওইভাবে থাকবে না হ্যাঁ সবাই যেহেতু বন্ধুবান্ধব মিলে যাচ্ছি আমরা সব একসঙ্গে যাচ্ছি তো একসঙ্গে হয়তো কাটানোর চেষ্টা করবো মানে উম ব্যাপার আছে না যে একটা বড় room যদি আমরা নেই সবাই মিলে যদি একসঙ্গে থাকি সব বন্ধুরা মিলে একসঙ্গে থাকি তাহলে একটা hangout এর ব্যাপার আছে যে একটা গল্প গুজবের ব্যাপার আছে একসঙ্গে ব্যাপারটা ভাল হয় তাই না হ্যাঁ একসাথে থাকলে তো ভালই হবে সে ক্ষেত্রে খরচা অনেকটাই কমে যাবে কারণ যদি আলাদা আলাদা কেউ থাকতে চায় তাহলে সেই খরচটা অনেকটাই বেশি হবে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 gangtok হয়ে ফেরার সময় হয়তো আমরা আগে থেকে train book করে রাখলাম বা এইদিক থেকে যাওয়ার সময় আগে থেকে train book করে রাখলাম সে ক্ষেত্রে কত কি ভাড়া পড়বে না পড়বে সেটাও আগে থেকে দেখে নিলাম দেখে তার পরে সবাইকে সময়মতো জানিয়ে দিলাম সেই জিনিসটা তাহলে করে নেই তারপরে তুই একবার তাহলে ওখানে জিজ্ঞাসা করে নিস যে কে কে এরকম থাকতে চায় বা সবাই একসাথে থাকতে চায় সেটা তবু একবার জেনে নিয়ে তারপর আমাকে বলে দিস আমি সেরকমভাবে তাহলে hotel booking হোক বা train booking হোক যেটা হয় সেটা সেরকমভাবে তাহলে করে রাখব হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা তো বলতেই হবে আর সেটা একটা fixed করে সেটা আলোচনা করে আমরা সেটা উম তোমাকে জানাবো বা আমরা একবার phone করে আলোচনাটা করে নেব কারণ যেহেতু আগে থেকে কয়েকজন যাচ্ছি বা কী হচ্ছে সেই জিনিসটা হলে তুমি আগে থেকে বলতে পারবে বা সব কিছু ঠিকঠাক করে ready করে রাখতে পারবে আর train এর ব্যাপার টা তো আছে train এর ticket তো আগের থেকে কাটতে হবে যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয়তো তৎকাল ticket করতে হবে কিন্তু আমার তো মনে হচ্ছে যে train এর ticket পাওয়া মুশকিল হয়ে যাবে ঐসমস্ত গাড়িগুলোতে হম ticket যদি পাওয়া মুশকিল হয় তাহলে হয়তো আমাদের তৎকাল কাটতে হবে আর তৎকালে যদি না পাওয়া যায় তাহলে দেখা গেল হয়ত বাসে বা অন্য যে গাড়িগুলো আছে ছোট গাড়ি যেগুলো আছে সেগুলো গাড়িতে করে যেতে হবে এবার ও ছোট গাড়ি করে যদি যায় তাহলে খরচটা আরও অনেক বেড়ে যাবে বাসে যদিও একটা খরচ হবে কিন্তু বাসের থেকে ছোট গাড়িতে খরচ আরও একটু বেশি হবে তো আমার মনে হয় যে ticket টা যদি পায় তাহলে তো সুবিধা হয় তো যত তাড়াতাড়ি জানাতে পারবি আরকি তত তাড়াতাড়ি এদিকেও সুবিধা হবে যে ticket কাটা হোক বা অন্য যে ব্যবস্থা গুলো আছে সেগুলো আগে থেকে করে নিলাম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

মানে যদি কেউ যদি ওখানে মাছ ভাত হোক বা অন্য যে কোনও ভাতের যে খাবারের যে plate গুলো থাকে সেগুলো যদি খেতে চায় তাহলে দেখলাম দামটা একটু বেশি আমাদের এখানে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 আর ওখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে মোমো খেতে তো মোমোটা বেশ ভাল ওখানে তৈরি করতে পারে আর পাহাড়িরা যেরকম ভাবে বানায় আমাদের সমতলের লোকজন কিন্তু সে রকমভাবে তৈরি করতে পারে না ওদের বানানোর মধ্যে বা ওরা যেভাবে serve করে তার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা থাকে সেটা তুই কখনও অনুভব করেছি কি না জানি না যদি যাওয়া হয় তো সেই জিনিসগুলো কিন্তু ওখানে করা হবে আমার মনে হয়

তো ওখানে দেখলাম যে রাতে night party র একটা ব্যাপার থাকছে যে যেরকম . নাচা~ নাচ গানের একটা ব্যাপার থাকছে তারপরে bonfire এর ব্যাপার থাকছে যে bonfire হচ্ছে তার পরে দেখছি যে barbeque হচ্ছে মানে মাংস পুড়িয়ে খাওয়া হচ্ছে এই সমস্তগুলো কিন্তু হচ্ছে বা মাছ ভাজা মাছ পুড়িয়ে খাওয়ানো হচ্ছে তো এরকম খাবার কিন্তু ওখানে পাওয়া যায়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

test আর কি আর ওখানে অনেক ধরনের মোমোও পাওয়া যায় যেমন fry মোমো পাওয়া যায় তো বিভিন্ন রকমের variety মোটামুটি খাবার আছে পাওয়া যেতে পারে যায় দেখেছি এর আগে হ্যাঁ এরকম variety যে খাবার গুলো আছে সেগুলো ওখানে গেলে তো একটু খাবার চিন্তাভাবনা বা চেষ্টা করতে হবে কারণ আমাদের এখানে তো সব সময় একই রকম একঘেয়েমি খাবার খেয়ে আমরা অভ~ অভ্যস্ত থাকি তো সে ক্ষেত্রে একটা নতুন জায়গাতে গিয়ে যদি ওখানকার যে traditional যে খাবারগুলো আছে সেগুলো খেলে আমার মনে হয় ভালো হয় হম হম হম অবশ্যই কারণ ওখানে ঐ যে যে জায়গায় যাব সেখানকার local খাবার খেয়ে কিন্তু একটা আলাদা একটা মজা বা আলাদা একটা test কারণ আমাদের এদিক এখানকার খাবার খেয়ে খেয়ে হয়তো test একরকমের হয়ে গেছে কিন্তু অন্য জায়গায় গেলে অন্য রকম test হবে আমাদেরকে সেই জিনিসটা কিন্তু একটা নতুন একটা আনন্দ বা নতুন একটা উপভোগ করা যাবে যে না নতুন কিছু আমি খেলাম এই জিনিসগুলো হয় হ্যাঁ এগুলো তো অনুভব করতেই হবে। কারণ একটা নতুন জায়গাতে গিয়ে তাঁদের যে মানে তাদের যে পরিবেশের যে খাবার গুলো আছে সেগুলো যেমন থাকবে সেগুলো কিছু কিছু dish যেগুলো আছে সেগুলো test করতে হবে তার সাথে সাথে আরও যে খাবার গুলো আছে যেমন bonfire বললি bonfire ও ওখানে বনমুরগি পাওয়া যায় তো সেগুলোকে ওরা roast করে দেয় সন্ধ্যার দিকে আবার রাতের দিকে পাহাড়ের যে কোলে ওদের জায়গা আছে সেখানে bonfire করে সেই জিনিসগুলো আমি দেখেছি বিভিন্ন blog এও দেখা যায় এই জিনিস গুলো তো সেগুলো বেশ ভালই লাগে দেখতে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 খাবই আর করবই হ্যাঁ কথা হতেই থাকবে আচ্ছা তাহলে আজকে অনেক কথা হল আজকের মত রাখি এই দিকে দেখি কথাবার্তা বলে ঠিকঠাক করি আর করে তোমাকে জানাবো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি আজকে

আজ আমরা যে Movie সম্পর্কে বলবো সেটির নাম হলো Three idiots movie টি শুরু হয়ে একটি IIT College নিয়ে IIT তে পড়ার পত্তেক পত্তেক মানুষের পত্তেক Student দের একটা স্বপ্ন থাকে সে স্বপ্ন গুলো সাকার করার জন্যে নিজের বাবা মা অনেক খাটনি এবং প্রচেষ্টা করে সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা অর্থে পাঠায়ে সেখানে একটি College এর কথা বলা হয়েছে IITCollege এই IIT কলেজের একটি Movie তৈরী হয়েছে সেটির নাম Three idots movie টি শুরু হয়ে প্রথমে College নিয়ে College এ দেখা যায় অনেক গুলি Student একসাথএ দাঁড়িয়ে আছে একদিকে একটি Professor আসে নিজের Cycle চালিয়ে College এ সেই Professor এর নাম ছিল বিরু সাহাদ্দ পুড্ডি তিনি Life সব সময় Success চেয়েছেন Success ছাড়া কিছু চাননি তো উনি চান চেয়েছেন যে ওনার কাজ তাকে ওনার সামনে থেকে কেও এক কদম চলে গেলেও ওনার বরদাস্ত হতোনা তো Cycle চালানোর বিষয়ে হোক পড়াশোনার বিষয়ে হোক কোনো অর্থ নৈতিক বিসরি হোক না কোনো সেসব বিষয় সে খুব sincerety ছিলও তো তিনি একটি পায়রা একটি এমনি কোকিল নিয়ে বাসা নিয়ে College এ গেলো এবং কলেজ এ গিয়ে একটি বাচ্চা ছেলে যে ওখানে দেখা শুনো করতে সে বললো First year student দেড় ডাকা করেছিল এবার ডাকার পরে সবাই কে নিয়ে আসলো নিয়ে আসার পরে সবাই একসঙ্গে আসলো এখানে দেখা যায় যে College ঠিক শুরু হয়ে প্রথমে ফারহান রাজু এবং মম ফারহান রাজু এবং রাস্তোগি Movie টি শুরু হয়ে টের নায়ক ছিল আমির খান এবং দুটি তার বন্ধু চুল নায়ক টি Movie তে Character এর নাম ছিল রানচ্ছর দশ ছাঁচের এবার Movie টি শুরু হয়েছিল তোমার ফারহান রাজু ফারহান রাজু তারা দাঁড়িয়ে ছিল Senior দেড় খোপ করে পরে গেছিলো Hostel গেছিলো সেখানে Senior দেড়

ইটা বলা ইটা বটে বলেছিলো সবাই রির মতো বলতে লাগলো জাহাপনা টুসি Great হো তোফা কাবুল করোও ইটা বলার মাত্রোই সবাই আঃ আঃ করে উঠলো আহা আহা করে উঠলো করার পরে তিনি তার পেছনে করে একটি করে সতাং বসিয়ে দিতো আর সেখানে কাহিনী তে বলা হয়েছিলো থাকা কওম ইজ্জত কে নিলাম করা নিয়ে বেস্ট ছিল সবাই তো সেখানে আমাদের Hero মানে আমির খান বয়ের Character এর নাম চিলো রানছর দাস ছ্যাঁচার এবার সে সেখানে উস্থিত হলো সে সেখানে এসে আসা মাত্রই সবাই কে হাস্যকর সে এসে Senior দেড় খপ্পরে আবার পরে গেলো পরে গিয়ে Senior বললো তোমার Pant নিচে করো সে কোনো ভাবে কোনো Answer না দিয়ে চুপটি করে চুপ চাপ দাঁড়িয়ে রইলো আর Senior ধমকি দিয়ে বললো কি বললাম শুনতে পায়নি নিজের Pant তা খোললো ইটা বলার পর সে কোনো ভাবে আনসার দিলোনা তারপরে Senior বললো তোমার নাম কি আচে সে IDCard দেখে বললো শ্রী রনছর দশ ছানছার

তারপরে জানা যায় যে তারপরে জানা যায় যে রানচ্ছর দাস ছানছার সে কোনো ভাবেই নিজের Pant খুলছিলোনা তারপরে Senior কি করলো তার বোতলে অনেক তা জল ছিল স জল টি তার পুরোপুরি Pant এর পকেটে দিয়ে দিলো তার ফলে তার Pant টি পুরো ফ্রী ভিজে যায় এবার বললো এবার তো তোকে Pant খুলতেই হবে এবার নিজের Pant তা খোল তও সে Pant খুলতে রাজি হলোনা সে এখনোচুপ চাপ দাঁড়িয়ে রইলো তারপরে হটাৎ করে Senior এর চোখ অন্য দিকে চলে যাওয়া সে নিজের Room এ এগিয়ে গেলো Room এ ঢুকে গেলো দুঃখে গিয়ে সে যাওয়ার পরে Senior বিহ্বল যে আমাকে খুব গুরুতর ভাবে খুব অপমান করা হয়েছে এখানে ইটা ভেবেই সে সবার সামনে নিজেকে প্রমান করার জন্য সে দরজায় ঢাক দেয়া শুরু করলো বললো বললো যে যদি সে দরজা না খোলে তাহলে আমি তোর দরজার সামনে মুতে দেব তো সেটা বলার পরে রানচ্ছর দাস তো কোনো Answer দিলোনা তারপর Senior রেগে গিয়ে বললো দেখ আমি কিন্তু দশ পর্যন্ত গুনবো যদি তার মধ্যে তুই বাইরে না আসিস তাহলে আমি তোর দরজায় মুতে দেব এবার সেটা সোনার পরেই সোনার পরে আমাদের নায়ক মানে রাঞ্চোর দাস চাঁচার সে ভাবলো কি করা যায় কি করা যায় স ভাবলো হা একটা কাজ করা যায় সে একটা উপায়ে বার করো সে ওপর থেকে Light টি খুললো খুলে সে তার টি একটি এস্কেলের সঙ্গে চামুচ দ্বারা বেঁধে দিলো এবং Earthin system করে সে সেই তে গিয়ে পুরো পুরি হবেই এস্কেলের শোনছে পেঁচিয়ে সে দরজার সামনে ধরো ধরার পরে আর এখন থেকে Senior দশ গোনা মাত্রই সে দরজার সামনে মুকুটে দিলো মুতে দেয়ার ফলে ৰাছৰ দাস ছাহকের ওখান থেকে Switch তা দিয়ে দিয়ে দেয়ার পরেই মম সেই Current এর মাদ্ধমে সে মূতার কারণেই স পছন্দ পরিমানে একটি বিদ্যুতের ছেকা খেলো ঝাঁক খাবার পরে সে প্রচুর জোরে চিৎকার করে এই চিৎকার উনি প্রত্যেক hostel এর পত্তেক তা ছেলে বাইরে বেরিয়ে আসলো তখন বাইরে বেরিয়ে এস আসার পরে দেখা যায় যে রানচ্ছর দাস ছানছার সে একটা Senior কে খুব বাজে ভাবে শাস্তি দিয়েছে সেটা দেখে সবাই হাসা হাসি করতে শুরু করলো এবং রানছর দাস ছাঁসিগার কে সবাই ভয়ে পেতে শুরু করলো তারপরেই জানা যায় যে আমাদের ভীরু সাহাদ্দ বুড্ডে তিনি College এ এসেছেন College এ আসা মাত্রই বললো ফাটে নিচে ডাকতে সে নিচে ডাকলো ডাকার পরে সবাই এসে জোর হলো আকাইগি একজায়গায় জোর হওয়াতে বিরু সাহাদ্দ বুড্ডে বললো বললো আহ বিদু স্বাদ বুদে হাতে একটি পাখি বাসা ছিল এবার পাখি তা কোয়েল পাখি ছিল বসে খুব সম্ভাব্য একটা কোয়েল পাখি বসে ছিল সেটা জানার পরেই সেটা জানার পরে সবাই বললো সবাই বললো ইটা কোন পাখি বোলো যে কোয়েল হয় মহাম ইটা বলার মাত্রই সবাই বলে উঠলো বিদু সাহেদ পুড্ডি বললো যে কোয়েল কখনোই নিজের বাসা বানাবেনা সে অন্যের বাসায় নিজের ডিম্ দিয়ে ইটা বলেই ইটা বলে বললো যে ইটা বলে একটি কাহিনী শুরু করলো বিরু সাহাদ্দ বুড্ডে সে কাহিনী তা বলা মাত্রই বোলো ইটা একটি আর একটি বিরু সাহাদ্দ বুড্ডে বললো এটি একটি Pen বার করলো বার করে বললো ইটা একটি Pen এই Pen এই পেন টি শুধু মাত্র Zero gravity তাই লেখা যায় তার ছাড়া কোনো জিয়াই লেখা সম্ভব নয় কোনো জায়গায় লেখা সম্ভব নয় এতে একটি গুরুতর মানে একটি খুব কাবিল Student কেই Pen তা কে দেয়া হম দরকার

তাহলে Space এ এত টাকা খরচে করে এই Pen টি তৈরী করার কোনো কারণ আছেই কই তাহলে ওরা তো Pencil ও বেবহার করতে পারতো এই কথার পোষে বিরু সাহাদ্দ বুড্ডে মানে আমাদের ProfessorIITcollege এর Professor তিনি কোনো ভাবে Answer না দিতে পেরে ওখান থেকে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়া মাত্র পরের দিন এ দেখা যায় যে আহ যে ছেলেটি ওখানে Room service এর কাজ করতো সে এসে বললো তুমি তো ভালোই গুরু তুমি তো ভালোই গুরু তুমি তো Professor এর পুরো পুরি ভাবে মুখে লেগে গিয়েছিলে হ্যান এসব ছাড় বাড্ডে তুই যা তুই নিজেইর কাজ কর গিয়ে ইটা বলা মাত্রই ইটা বলা মাত্রই রানছর দাস নিজের Class এ চলে গেল মিজের Class এ চোলে যাওয়া মাত্রই সে সেই Class বসে বসে ভাবতে লাগলো বসে বসে সে পড়াশোনা দেখতে লাগলো পড়তে লাগলোএবং বুঝতে লাগল তারপর পড়ি সে প্রশ্ন করলো যে আপনি যেটা পড়েছেন ইটা কে পোড়ানো বলেন ইটা বলা মাত্রই সে Teacher খুব রেগে গেলো রেগে বললো আমার Class থেকে বেরিয়ে যায় ইটা বলা মাত্রই সে Class থেকে বেরিয়ে গেলো বেরিয়ে যার পরেই রানছর দাস ছানছার অন্য একটি অন্য একটি Class এ গিয়ে ক্লাস এ গিয়ে বসে পড়লো সেটি ছিল Mechanical engineering college এ Mechanical engineering class সেই Class এ গিয়ে বসা মাত্রই সে একটি Teacher কে দেখলো Teacher একটি পোষণ জিজ্ঞাসা করলো What is the machine ইটা বলা মাত্রই রানছর দাস ছাঁচের যিনি নায়ক ছিল তিনি

যে আমি Engineering college এ পড়ি আজ এখানে সবার মাঝখানে বসে আছি আমার খুব মজা আছেই ইটা বলা মাত্রই স্যার বললো ইটা Class এখানে মজা করার মতো কিউ নেই চলো দাড়াও এবার দাঁড়িয়ে Answer তা দাও এখানে কি হবে Answer তা Answer তা ও বললো যে Machine কি রানছর দাস ছাঁচের বললো মেশিন হোসে যে চিজ এর যেই জিনিস আমাদের সমস্ত কাজ কে সহজ করে দিয়ে সেই জিনিস হচ্ছে Machine

যেমন লাখ দূরে লাখ দূরে যদি কারোর সঙ্গে যদি Teliphone এ সঙ্গে যোগ যোগ করতে তাহলে আমাদের Phone আছে আমাদের কাছে ইটা এক ধরণের Machine এটাও একটা সুভিদা জনক কাজ ইটা বলা মাত্রই Teacher বললো আমি Machine কি ইটা জানতে চাইনি Machine এর Definition টা আমাকে জানতে চেয়েছিলো Definition তা আমাকে বললো ইটা বলে রানছর দাস ছাঁচের বললো এটাই তো আমি বললাম সহজ ভাষায় বলছে সহজ ভাষায় College join করো

আহ good morning sir আমি থেকে রিমি কথা বলছিলাম। এখন কি আপনার সাথে একটু আহ sir actually আমি আহ আমাদের এখানে বিভিন্ন ধরণের health insurance এবং বিভিন্ন ধরণের insurance plan নিয়ে আমরা আহ customer দের সাথে কথা বলে থাকি। তো sir আপনি যদি interested থাকেন তাহলে আমি কিছু details আপনাকে জানাতে পারি।

আহ sir আপনার কি কোনো mediclaim বা

আপনাকে monthly pay করতে হবে। এবার আপনি যদি চান যে আপনি ওটা yearly আহ payment করতে চান yearly, quarterly, half yearly বিভিন্ন ধরণের option আছে। তো সেটা আপনার আহ premium দিতে চান এবং হ্যাঁ sir নিশ্চই। আহ sir আহ

ওই tax থেকে release করার জন্যই করেছেন? না কি এমনি normally করেছেন?

মানে আমি আপনাকে এইটা suggest করছি। আহ

আহ সেটার ওপরেই depend করছে। but maximum ওটা six crores অবধি যায়। মানে যেটা আপনার আহ mediclaim এর ক্ষেত্রে পাঁচ লাখ টাকা যায় coverage কিন্তু আহ আমাদের health insurance এর ক্ষেত্রে সেটা six

হ্যাঁ sir নিশ্চই আহ আপনি আহ

আমাদের ক্ষেত্রে বলে রাখি sir আপনি তাও

তো আহ five thousand করে দিলে আপনার yearly সেটা sixty thousand করে

যেমন আমি আহ একটা উদাহরণ দিচ্ছি sir আমি যদি এখন একটা mediclaim আমার করা আছে। কিন্তু আহ সেই ক্ষেত্রে যদি আমার কোনো ভাবে কোনো accident হয়। বা কোনো কারণে আমি যদি মারা যাই তাহলে আমার family কিন্তু কোনো ওই mediclaim এর through কোনো টাকা কিন্তু পাবে না। এবার আমি ধরুন আমার কোনো accident হলো। আমি hospitalize হলাম। সেখানে গিয়ে আমার যে খরচা যেটা হবে Hospital থেকে। আহ সেই খরচাটার জন্যে আমাকে mediclaim এর জন্যে এই টাকাটা দেওয়া হচ্ছে। কিন্তু আমি মারা যাওয়ার ফলে যে টাকাটা আর কি মানে আমার হয়তো আহ আমার family র পাবে না। সে ক্ষেত্রে যদি আমার life insurance করা থাকে। আবার সেই ক্ষেত্রে যদি বলি আমি যদি আহ ওই আহ sixty thousand করে yearly যেটা দিচ্ছি মানে Sixty thousand ই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার পাঁচ বছর আমি দিলাম। আমার হচ্ছে ওটা আহ sum assured হচ্ছে। এবার আমি যদি মারা যাই আমাদের যে plan এর মধ্যেই, ধরুন আহ পাঁচ বছর দেওয়ার পরে আমি আমার যে plan টা সেটা আমি দশ বছরের জন্য আমি করে রাখলাম। দশ বছরের মধ্যে যদি আমি মারা যাই then আমার family তো ওই যে sum assured টা হয়েছে বারো লাখ টাকা সেটার দশ গুন মতো পাবে। এবার সেটা depend করছে যে আহ মানে আমার nominee কি রকম age এর আছে? আমার age টা কি রকম? গুলো হয়। আমি আঁ আহ এই যে উদাহরণে বললাম। এটা আপনার আহ popper যদি calculation করা হয় then আমি সেটা Yearly একটা উম বলছি আপনাকে উদাহরণ দিচ্ছি। yearly যদি এক লাখ করে যদি আপনি দেন। তাহলে আপনি মোট পাঁচ লাখ টাকা দিলেন। এবং আপনি পাঁচ ওই সেই পাঁচ লাখ টাকা দেওয়ার পর মানে পাঁচ বছর পরে আপনি নয় পাঁচ বছর wait করে

তাও সারে সাত লাখ টাকা মতোন পাঁচ বছরে আপনার gain হচ্ছে। এবার সে ক্ষেত্রে আপনি যদি দশ বছর wait করেন। তাহলে এই পাঁচ লাখ টাকাটাই বেড়ে গিয়ে হয় তো যে রকম wait করবেন সে রকমই টাকাটা gain হবে। সেই টাকাটা assure করা হচ্ছে আপনাকে মানে ওটা হচ্ছে আহ মানে মারা না গেলেও পাবেন। আর মানে বেঁচে থাকা কালীনও পাবেন। এবার যদি in case যদি মারা যাই মানে আমি যদি উম

ছিল assure করা ছিল সেটার দশ গুন টাকা হ্যাঁ sir নিশ্চই। এটার ক্ষেত্রে আপনাকে বলে রাখি আপনি mediclaim করেছেন বলেই হয়তো কথাটা বলছেন। আহ actually sir কি বলুন তো mediclaim এই বলা থাকে যে আপনাকে hospitalize হতে হবে তারপরেই আপনি টাকাটা পাবেন। Hospitalize না হয়ে ধরুন আহ আপনি এমন হয়তো দেখা গেলো দেখবেন আহ অনেকেই আছেন যারা hospital এ যেতে চান না। তারা বাড়ি থেকেই treatment টা করাতে চান তো সেই ক্ষেত্রে কিন্ত mediclaim facility তারা পান না। কিন্তু health insurance এর ক্ষেত্রে কি হয় আপনি যদি বাড়িতে থেকেও যদি আপনি নিজের treatment করতে চান। বা কোনো কারণে মানে hospital এ যাওয়া possible হলো না। সে ক্ষেত্রে কি হয় hospital কিংবা

হোক বা কোনো problem হোক কোনো আহ illness হোক সেই সমস্ত কিছু আহ health insurance ওটাকে cover করে

Hospitalized হলেন তো আপনার হয়তো bill টা যেটা দাঁড়ালো সেটা দেখা গেলো যে ছলাখ টাকা দাঁড়াচ্ছে। তো যেহেতু পাঁচ লাখের উপরে তো হয় না assure করা।

হ্যাঁ sir একদমই এটা আপনার ওপরেই depend করছে but health insurance টা যেরকম আহ প্রত্যেক বছর renew করতে হয় এটা তো প্রত্যেক আহ মাসে premium টা দিতে হচ্ছে আপনাকে এবার আহ payment options টা যেরকম মানে আপনি কত টাকা payment করবেন সেটা আপনার উপরে। এবার কত বছর payment আপনাকে করতে হবে সেটার আহ কিছু কিছু options আছে সেই গুলোর মধ্যে থেকেই আপনাকে choose করতে হবে। minimum পাঁচ বছর হয়। আর maximum কুড়ি বছর পর্যন্ত হয়। এবার আপনি কত বছর অবধি আহ দিতে চান সেটা আপনার ওপর যেমন পাঁচ বছর, দশ বছর, বারো বছর, পনেরো বছর আর কুড়ি বছর। তো আপনি কত বছর দিতে চান? সেটা আপনি বললে ভালো হয় sir আহ sir সেই ক্ষেত্রে বলে রাখি মানে আহ কিছুটা তো sir আপনার premium এর ওপর depent করছেই মানে আহ ধরুন আহ suppose আপনি যেহেতু sixty thousand করে yearly যাচ্ছে আপনি ধরুন আহ প্রত্যেক বছরে তো কেউ sir hospitalized হয় না but তাও যদি হয় মানে আহ সে ক্ষেত্রে বলে রাখছি যে আহ প্রত্যেক বছর up to one আহ Ten lakh করে যেটা আছে সেটা প্রত্যেক বছরের জন্য নয়। মানে আহ ধরুন first year এ একবার যেটা হলো সেটা আহ up to lakh এ কোনো situation এ গেলেন তো সে ক্ষেত্রে সেই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আহ এবার সেটা directly আপনার bank এ যাচ্ছে। hodpital এ hospital এর সাথে যাচ্ছে না কারণ আপনি কিভাবে উম treatment টা করেছেন সেটা আমরা দেখবো না। আপনি আহ আহ কোনো problem এ আছেন সেই জন্যে শুধু মাত্র মানে কি কি কি অসুস্থতা হয়েছে সেই document গুলো যদি আপনি দিয়ে দেন সে ক্ষেত্রেই আপনি claim টা পেয়ে যাবেন। এবং আহ সেইটার থেকেই আপনি কোনো অন্য রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার আপনাকে বলে রাখি sir শুধুমাত্র আপনি নন আপনার family তে ধরুন আপনি আহ joined এ কাউকে রেখেছেন কিংবা nominee তে কাউকে রেখেছেন। তাদেরও যদি সে রকম কোনো অসুস্থতা

আহ না sir mediclaim এর ক্ষেত্রে যেরকম আপনার premium টার জন্য আপনাকেই দিতে হচ্ছে মানে বলতে চাইছি যে একজনেরটা তো আলাদা আলাদা করেই হয়। কিন্তু এ ক্ষেত্রে সেরকম নেই এ ক্ষেত্রে আপনি আহ ধরুন আপনি আহ joined এ আছেন। আর আপনি life associate অন্য কারো করতে চাইছেন। তো তার নামটা আপনাকে first applicant দিতে হবে। আপনি নিজেকে joined এ রাখতেই পারেন। এবার nominee অন্য কাউকে দিতেই পারেন। এবার আহ যিনি first applicant হবেন তারই আর কি আহ life টাকে assure করা হচ্ছে। মানে এ ক্ষেত্রে বলতে চাইছি যে ধরুন আমি মানে আমাকে যদি life assure করা হয়। তো আমি মারা গেলেই মানে ওটা মারা যাওয়ার ক্ষেত্রেই একমাত্র applicable যে আহ আমি যদি মারা যাই then টাকাটা মানে আমার পুরো family পাচ্ছে। নাহলে অন্যান্য যদি কোনো treatment এর ক্ষেত্রে হয় সে ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় sir না sir ওই দশ লাখ পর্যন্তই সীমিত আর কি মানে তার বেশি আহ যদি আপনি যদি নিজের premium টা যদি বাড়ান কোনো ভাবে মানে add on যদি পরে কিছু করেন Then আহ হচ্ছে ওই amount টা আবার বেড়ে যাবে। মানে যেটা ten lakhs যেটা আছে সেটা fifteen lakhs ও হয়ে যেতে পারে। এটা depend করছে না না আলাদা process আহ সেরকম ভাবে নেই। মানে আপনি যদি একবার আমাদের আহ আমাদের যে company সেখানে যদি আপনি একবার contract করেন কোনো ভাবে যে না আমি আহ একটা add on করতে চাই। তো সে ক্ষেত্রে add on টা হয়ে যায়। এবার আমাদের এখানে দু ধরণের add on আছে। একটা add on হচ্ছে already প্রথমেই আহ যখন আপনি এই insurance প্রথমে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে যিনি first applicant হচ্ছেন তিনি কি আহ rider তো যদি উনি rider হন then তার জন্য আলাদা আহ coverage আছে। accident বা কোনো কিছু হলে তিনি আলাদা করে extra facility পাবেন। এবং আহ তিনি যে coverage টা পাবেন সেটা একটু বেশি পাবেন। হ্যাঁ sir নিশ্চই। আহ আপনি যদি আপনি যেহেতু rider আপনি বললেন। তো rider এর ক্ষেত্রে আহ add on যেটা থাকে সেটার জন্য আপনাকে extra আহ two thousand করে payment করতে হবে। এবার আহ সেটার জন্য মানে সেটা yearly সেটা monthly নয় yearly আপনাকে two thousand করে payment করতে হয়। এবং সেটার জন্য up to আপনি আহ twenty lakhs পর্যন্ত ওটা coverage পাচ্ছেন। আহ sir আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি যদি বলেন আহ আপনার তাহলে আমি আহ এই number টাই কি আপনার whatsapp তো sir এই number এই আমি আপনাকে যত যে calculation আপনি যেরকম বললেন amount তো সেই অনুযায়ী আপনাকে আমি calculation গুলো আগে পাঠাবো। আপনাকে আমাদের company র কিছু documents পাঠাবো আপনি আগে ভালো করে নিজে check করে নেবেন। then আপনার যদি মনে হয় আপনি আমাকে একবার contract করতে পারেন। আর না হলে আপনি যদি এখনই বলেন তাহলে আহ আমাদের যে executive আছেন তাকে আমি আহ জানিয়ে তিনি তাহলে আপনার আহ বাড়িতে গিয়ে আহ যত রকমের যা documents আছে সেগুলোকে collect করবেন। এবং আহ সমস্ত কিছু verify করে তার পরেই আপনার application টা জমা নেবো আমরা। Sir আপনার documents লাগবে যে গুলো সেগুলো হচ্ছে, আহ আপনার যে কোনো একটা ID card সেটা aadhaar card কিংবা voter card কিংবা passport সেটা আপনার ওপর নির্ভর করছে। PAN card অবশ্যই লাগবে। এ ছাড়া sir আমাদের এখান থেকে আরকি আপনি যখন apply করবেন তারপরে আমাদের এখান থেকে একটা call যাবে আমার কাছে। তো আহ সেটা হচ্ছে health related আপনার কি

সে ক্ষেত্রে আপনি যদি চান তাহলে আমাদের এখান থেকে একটা treatment এর treatment নয় আরকি test এর একটা ব্যাপার আছে। যেহেতু আহ insurance টাতে এই জিনিস গুলো একটু লক্ষ করা হয় তো test গুলো করে নেওয়ার পরে result অনুযায়ী আপনার application টা জমা নেওয়া হবে। Sir immediate বলতে আপনি আহ যদি বলেন যে এখনই যেতে তাহলে আমি তার সাথে কথা বলতে পারি তিনি হয়তো এখনই চলে যেতে পারেন। আর এছাড়া আপনি যদি বলেন যে আহ না কালকের মধ্যে গেলেও হবে তাহলে আহ কালকে সকালের মধ্যেই আমাদের executive আপনার কাছে চলে যাবেন। এবং আহ সমস্ত কিছু covid protocol মেনেই তিনি যাবেন। আহ আপনাকে সেই সমস্ত কিছু নিয়ে sir কোনো কিছু চিন্তা করতে হবে না। এবার আহ

যার মধ্যে আহ cancer আর বিভিন্ন ধরণের আহ বড়ো রকমের disease রয়েছে তো সেই গুলোকে যেমন আহ mediclaim এর ক্ষেত্রে cover করে না but আমাদের আমাদের company ই আহ health insurance এর ক্ষেত্রে এই নতুনত্ব গুলো এনেছে যাতে customer এর ক্ষেত্রে কোনো problem না হয়।